দৃশ্যটিতে আমি দেখতে পাই যে এটি একটি রেসুডেন্টের মত জায়গা এবং এখানে অনেক গুলো গাছ একসাথে টবের এর মধ্যে ভরে--